জায়গাটি আরো চারপাশে দেখা যাচ্ছে অনেক দোলনা এবং দেখো অনেক গাছপাড়া দিয়ে ঘেরা ।

ঢুকতেই রাস্তার দুপাশটি সুন্দর। ছোট ছোট ফুলের গাছ দিয়ে ঘেরা।

ভেতরে দেখো বেলুন দিয়ে সাজানো আবার বাইরেও বেশ ঘেরা জায়গাটি

এবং দুটি জলের মাঝ বরাবর্তি আছে অনেক ফুল গাছ।